লাইট জ্বলছে আর ফ্যান চলছে দেখা যাচ্ছে ।

আর কিছুগুলো পুরুষ মানুষ বাস টার উপরেতে উঠে যাচ্ছে আর একটা মহিলা মানুষ দেখা যাচ্ছে আর একটা ইন্ডিকা দেখা যাচ্ছে আর বহুত গুলো মানুষ দেখা যাচ্ছে এখানে। ইটা হচ্ছে রাস্তা।

এইটা হচ্ছে একটা মহিলা মানুষ মহিলা। আর সে তার প্যাঁদানো একটা স্কার্ট আর তল একটা প্যান । আর উপর একটা স্পোর্টিং প্যাঁদানো আছে আর জুতা আছে।

এখানে একটা পার্টি আ পার্টি হচ্ছে দেখা যাচ্ছে আর এই পার্টি তে চিয়ার গুলো সুন্দর করে সাজানো আসে আর টেবুল গুলো সুন্দর করে সাজানো আসে--

আর দুইটা বাইক -ও দেখা যাচ্ছে। আ বাইক দুটা দুইটা পুরুষ --

এটা হচ্ছে একটা দোকান। আরে দোকানটাতে একটা পুরুষ মানুষের সেলফি লইছে মনে হয় ।

আর এই ঘরটাতে আ সুন্দর করে সাজানো আছে। এই ঘরটা হচ্ছে নাপিতের ঘর।

এইটা হচ্ছে একটা আ চড়া। আর এই চড়াটার আ উপর দিয়ে অনেকগুলো মানুষ হাঁটাচলা করছে আর চড়া টার ডান পাশে দেখা যাচ্ছে যে একটা দলন আছে।